special variables এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
এই tutorial জন্য ব্যবহার করছি
পূর্ব আবশ্যকতায় perl programming এর কার্যকর জ্ঞান থাকতে have
না হলে প্রাসঙ্গিক perl tutorials জন্য spoken tutorials website যান
special variables কি
special variables পূর্বনির্ধারিত ভ্যারিয়েবল যার perl একটি বিশেষ অর্থ রয়েছে
এটি ব্যবহারের পূর্বে ইনিসিয়েলাইজ করার প্রয়োজন নেই
এটি ডিবাগিং নিয়ন্ত্রণ করতে সন্ধানের ফলাফল এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল এবং flags রাখতে ব্যবহৃত হয়
প্রথমে global special ভ্যারিয়েবল সম্পর্কে শিখব
$_ dollar underscore : এটি ব্যাপকভাবে ব্যবহৃত special ভ্যারিয়েবল
$_ dollar underscore : অনেক ফাংশন এবং pattern খোঁজা strings এর জন্য ডিফল্ট প্যারামিটার
এখন একটি স্যাম্পল program ব্যবহার করে $_ dollar underscore ভ্যারিয়েবল ব্যবহার করা বুঝি
আমি special dot pl file খুলবো যা আমি আগেই বানিয়েছি
terminal go লিখুন: gedit special dot pl ampersand এবং enter টিপুন
special dot pl এখন gedit এ খোলে screen প্রদর্শনের মত code লিখুন এখন code ব্যাখ্যা করি
এখানে দুটি foreach loops রয়েছে এখানে দুটি foreach loops একই ফলাফল execute করবে
লুপের প্রতিটি ইটারেশনে বর্তমান string $_ এ রাখা হয়
এবং এটি ডিফল্টরূপে print statement দ্বারা ব্যবহৃত হয় $_ dollar underscore এক অতিরিক্ত ভ্যারিয়েবল $color এর ব্যবহার সংরক্ষণ করে
file সংরক্ষণ করতে ctrl + s টিপুন
তারপর terminal গিয়ে নিম্ন লিখে perl script execute করুন perl special dot pl এবং enter টিপুন
এখানে উভয় foreach loops একই output দেয়
এখন আরেকটি উদাহরণ দেখি এটি দেখতে যে $_ dollar underscore ভ্যারিয়েবল কিভাবে অন্তর্নিহিত থাকে special dot pl file এ ফিরে যায়
screen প্রদর্শিত code অংশ লিখুন
এটি program first txt file প্রতিটি lines পড়ে তারপর এটি সম্পূর্ণ data file then সকল lines পড়া পর্যন্ত loops করে
print $_ ভ্যারিয়েবল first txt file থেকে বর্তমান লাইনের বিষয়বস্তু print করে while লুপে $_ এর ব্যবহার অন্তর্নিহিত থাকে
আমরা we সম্পর্কে অধিক ভবিষ্যতের tutorials দেখবো
at the rate underscore সেই special ভ্যারিযেবল যা subroutine প্যারামিটার সংরক্ষণ করতে ব্যবহৃত হয়
সাবরুটিনের arguments এই অ্যারে ভ্যারিযেবলে সংরক্ষিত হয়
অ্যারে অপারেশন যেমন pop/shift এই ভ্যারিযেবলে করা যেতে পারে যেমন আমরা normal অ্যারেতে করি
আমি এর জন্য একটি উদাহরণ দেখাবো এখন আমরা আবার special dot pl file এ file যাই
screen প্রদর্শনের মত code লিখুন
এই program দুটি সংখ্যার মাঝের সর্বোচ্চ value return করে
মানে that dollar underscore index অফ 0 এবং dollar underscore index অফ 1 এ সংরক্ষিত হয়
print statement দুটি print সংখ্যার সর্বোচ্চ print করে
file সংরক্ষণ করতে ctrl + s টিপুন
terminal যান এবং perl special dot pl লিখে perl script execute করুন এবং enter টিপুন
সর্বোচ্চ value output মত দেখায় এখন এটিতে যাই
environment ভ্যারিয়েবল পার্সেন্টেজের % পর বড়হাতের env দ্বারা দেখানো হয়
environment ভ্যারিয়েবল বর্তমান এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের copy রাখে যেমনকি নিম্নরূপ
env একটি স্যাম্পল program ব্যবহার করে % env ভ্যারিয়েবল বুঝি
special dot pl file we file যায়
screen প্রদর্শনের মত নিম্ন code লিখুন
file সংরক্ষণ ctrl + s টিপুন terminal গিয়ে perl script execute করুন
লিখুন: perl special dot pl এবং enter টিপুন
আমরা বর্তমান এনভায়রনমেন্ট বিবরণ যেমন pwd প্রেসেন্ট working directory ইউসারনেম ভাষা ইত্যাদি দেখতে পারি
এখন আরেকটি special ভ্যারিয়েবল dollar zero সম্পর্কে দেখবো
special ভ্যারিয়েবল dollar zero $0 এক্সিকিউট হওযার বর্তমান perl program name রাখে
এটি সাধারণত logging উদ্দেশ্যের জন্য ব্যবহৃত হয়
উদাহরণস্বরূপ: আমার কাছে first pl named একটি file রয়েছে যেখানে এখানে প্রদর্শনের মত $0 ব্যবহার করছি
এক্সিকিউটের পর এটি ফাইলের নাম first dot pl print করবে
perl sort নামে একটি built in ফাংশন রাখে যা একটি অ্যারে বাছাই করে
একটি কম্পেরিশন ফাংশন ন্যুমেরিকল কম্পেরিশন operator ব্যবহার এর প্যারামিটার তুলনা করবে
এই operator এখানে দেখানোর মত lesser দেন equal to greater দেন চিহ্ন দ্বারা বোঝায়
এখন এর জন্য একটি উদাহরণ দেখি
terminal গিয়ে লিখুন: gedit sort pl ampersand এবং enter টিপুন
sort pl file এখন gedit text editor খোলে screen প্রদর্শনের মত নিম্ন code লিখুন
code ব্যাখ্যা করি প্রথম line সংখ্যার অ্যারে ঘোষিত করে
ন্যুমেরিকল কম্পেরিশন operator সংখ্যার মত দুটি ভ্যালু তুলনা করবে
dollar a এবং dollar b special প্যাকেজ local ভ্যারিয়েবল যাতে তুলনা করার ভ্যালু লোড করা হয়
এবং এটি sort ফাংশন সংখ্যাকে ঊর্ধ্বক্রমে সাজাবে
এখন program সংরক্ষণ এবং execute করি
terminal ফিরে গিয়ে লিখুন: perl sort pl এবং enter টিপুন
আমরা দেখতে পারি যে সংখ্যা ঊর্ধ্বক্রমে সাজানো হয়
এখন আরেকটি special ভ্যারিয়েবল dollar এক্সক্লেমেশন দেখি
dollar এক্সক্লেমেশন string প্রেক্ষাপটে ব্যবহৃত হলে এটি system error string returns করে এখানে এর ব্যবহারের উদাহরণ রয়েছে
file hello txt no থাকলে এটি একটি error ম্যাসেজ print করবে: cannot open file for reading : no such file or directory
এখন dollar at দ rate নামে একটি অন্য special ভ্যারিয়েবল দেখি
এটি আরেকটি ব্যাপকভাবে ব্যবহৃত ভ্যারিয়েবল এটি একটি error ম্যাসেজ দেয় যা eval বা require command থেকে returns হয়
এই উদাহরণ could not divide illegal division by zero print করবে
dollar dollar আরেকটি special ভ্যারিয়েবল এটি এই script running করার perl interpreter process id রাখে
diamond operator command line উল্লিখিত files থেকে প্রতিটি line পড়তে ব্যবহৃত হয়
এর জন্য একটি উদাহরণ দেখি
terminal গিয়ে লিখুন: gedit commandline pl ampersand এবং enter টিপুন
commandline pl file এখন gedit এ খোলে
screen প্রদর্শনের মত code লিখুন
file সংরক্ষণ করুন
এখন আমি সেই text দেখায় যা আমার কাছে sample dot txt file রয়েছে
এখন নিম্ন লিখে command line থেকে program রান করি: perl commandline dot pl space sample dot txt এবং enter টিপুন
এটি সেই text যা আমার কাছে sample dot txt file file
কোনো files উল্লিখিত no থাকলে এটি standard input অর্থাৎ keyboard থেকে পড়ে
perl special ভ্যারিয়েবল at ড rate বড়হাতের a r g v অ্যারে রাখে command line থেকে সকল ভ্যালু রাখে
at দ rate বড়হাতের a r g v অ্যারে ব্যবহৃত হলে ভ্যারিয়েবল ঘোষিত করার কোন প্রয়োজন নেই
command line থেকে ভ্যালু এই ভ্যারিয়েবলে নিজেই রাখা হয়
এখন global special কনস্টান্টসে যাই
underscore underscore e n d সব বড়হাতে underscore underscore program লজিক্যাল সমাপ্তি দেখায়
এটি special ভ্যারিয়েবলের পরের যে কোনো text এই স্টেটমেন্টের পর অগ্রাহ্য করা হয়
underscore underscore file সব বড়হাতে underscore underscore সেই পয়েন্টে program file দেখায় যেখানে এটি ব্যবহৃত হয়
underscore underscore line সব বড়হাতে underscore underscore উপস্থিত line সংখ্যা দেখায়
underscore underscore package সব বড়হাতে underscore underscore compile time উপস্থিত প্যাকেজের name দেখায় বা যদি কোনো প্যাকেজ উপস্থিত no থাকলে তা অনির্ধারিত হয়
আমরা একটি স্যাম্পল program দেখবো যে global special constants কিভাবে ব্যবহৃত হয়
terminal খুলুন এবিং লিখুন: gedit specialconstant dot pl ampersand এবং enter টিপুন
specialconstant dot pl file এখন gedit এ খোলে
screen প্রদর্শনের মত নিম্ন code লিখুন এখন code ব্যাখ্যা করি
special অক্ষর package file line program সেই পয়েন্টে যথাক্রমে প্যাকেজের name উপস্থিত file name এবং line সংখ্যা দেখায়
program execute করি
terminal ফিরে গিয়ে লিখুন: perl specialconstant pl এবং enter টিপুন
এখন program উপস্থিত প্যাকেজের name ফাইলের name এবং line সংখ্যা দেখতে পারি
এটি tutorial শেষে নিয়ে আসে এখন সারাংশিত করি
in tutorial আমরা perl কিছু সাধারণভাবে ব্যবহৃত special ভ্যারিয়েবল সম্পর্কে শিখেছি
অনুশীলনী হিসেবে নিম্ন কাজ করুন নিম্ন অ্যারের সংখ্যা আরোহী এবং অবরোহী ক্রমে বাছাইয়ের জন্য perl script লিখুন
অবরোহী ক্রমের জন্য তুলনার করতে নীচের code ব্যবহার করুন
while loop এবং special ভ্যারিয়েবল $_ dollar underscore ব্যবহার করে বাছাই করা ফলাফল print করুন
program সংরক্ষণ এবং execute করুন
ফলাফল যাচাই করুন
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন
spoken tutorial project ভারত সরকারের mhrd এর nmeict দ্বারা সমর্থিত
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ